একটি স্কুটি এবং একটি বাইক দাঁড়িয়ে রয়েছে এখানে একটি পুলিশ রয়েছে এবং দুটি ছেলে দাঁড়িয়ে পাশে একটিডাস্টবিন দেখা যাচ্ছে।

সামনেই দূরের দিকে কিছু গাছপালাও--

এটি একটি হল ঘর বলে মনে হচ্ছে। সেটি সুন্দর ডেকোরেট করা রয়েছে।